আর তাও কতদিন হচ্ছে যে পর মানে পড়াশোনা করতে পারবেন তারপর এ পরীক্ষা। এখনো মাস তিনেক।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

তারপরে না হলে বিশেষ না হলে তো পরবর্তী লাইন এ ভালো কোম্পানিতে ঢুকবো, ভালো একটা কোম্পানিতে দেখি ঢুকে job করব,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 হ্যাঁ দেয় ভালো ভালো কিছু কোম্পানি আছে না দেয় ওরা কোম্পানি টাই ভালোই salary পাওয়া যায় ভালো পোস্টে ধর.

হ্যাঁ কোম্পানিতে অনেকটা target দেয় target পূরণ করতে হয় এই চাকরি হলে তো মনে নিজেই ঝাড়ি দেব মানুষের, আপনি হচ্ছে যে মানে মূল target কোনটা যে কোনটা হবে আপনি কোন job টা করবেন?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 সব সময় বড় কিছু target নিলে তো কিছু একটা পাওয়া যায়। হ্যাঁ ওই জন্য তো বড় target নিয়ে আছি বি সি এস সি পরীক্ষা দিচ্ছি, দেখা যাক কি হয়?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

তো কি ভাবে কি করবো পড়লে হচ্ছে যে মানে ভাল একটা job করতে পারবো বি সি এস সি দিতে পারবো। হ্যাঁ এটা তুমি পড়ার পাশাপাশি চাকরির পড়াগুলো ভালো করে পড়ো। কোন subject পড়বা, তো আপনাদের কলেজ কি মানে কলেজে jobpreparation অনেক ভালো স্যাররা বুঝিয়ে দেয়, হ্যাঁ মানে স্যারেরা তো,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 আচ্ছা ভাইয়া ঠিক আছে আবার পরে কথা বলবো আসলামালয়াকুম, নমস্কার আমি রাহুল, আপনাদের স্বাগতম জানাই তো বহুদিন পর আমরা আবার নতুন করে পেইন্টারের video নিয়ে আসছি আপনাদের জন্য, মধ্যিখানে কিছুদিনের gap রেখেছিলাম তার কারণ একটাই ছিল আমাদের index টা যদি follow করে দেখেন main কী আছে? main হচ্ছে নিফটি ফিফটি right? তো নিফটি ফিফটিকে যদি follow করে দেখেন একটা হায় লাগানোর পরে কিন্তু market ভালো রকমের collection দেখিয়েছে right? তো এই কারণে বিভিন্ন stock এর মধ্যে কিন্তু ভালো movement নেই তো তার জন্যেই আমরা stock এর মধ্যে করাটাকে কিছুদিনের জন্য avoid করেছিলাম right? তো finally দেখছি market কিন্তু আবার একটা ভালো দেখে support level এর কাছাকাছি তৈরি করে কিন্তু break out দিচ্ছে একারণে বিভিন্ন stock এ কিন্তু transaction ভালোরকম perform তৈরী হয়ে গেছে তো সেসব stock গুলোকে এবার সেইসব stock এর Technically কী বলতে চাইছে বা কীভাবে technical analysis করতে হয় কীভাবে chart করতে হয় কীভাবে candle করতে হয় কীভাবে indicator এর সাহায্য নিতে হয় সবকিছু আজকের video তে আমি আপনাদের ধীরে ধীরে কিন্তু বোঝাব যাতে আপনি সহজে যে কোনো নিজের থেকে বেছে নিতে পারেন কারোর আশায় কেউ আপনাকে tips দেবে কেউ আপনাকে call দেবে সেই আশায় যেন না বসে থাকেন properly শিখুন properly দেখুন দিয়ে নিজের থেকে আপনি practice করে বিভিন্ন stock এর উপরে apply করে দেখুন যে আমি যা যা বলছি বা যেইভাবে transaction আপনাদেরকে explain করছি সেগুলো সহজে বুঝতে পারছেন কী পারছেন না? বা যদি বুঝে থাকেন তাহলে আপনি নিজে এগুলোকে apply করে নতুন নতুন stock বের করতে পারছেন কী পারছেন না? তো এগুলো কিন্তু আমাকে comment করে জানাবেন, আর বেশি ভাট না বকে চলুন শুরু করা যাক তো প্রথম যে stock টাকে আমরা রেখেছি তার নাম হচ্ছে আয়ঙ্কস গ্রিন এনার্জি তো already আমি বা আমাদের group এর member রা কিন্তু আজকে এই stock এ তার কারণ কী ছিল? very simple কয়েকটি করেছে, দেখুন ভালো করে বুঝুন আগে এখানে আইকো launch করেছে করার পর কিন্তু ধীরে ধীরে কিন্তু market একটা downgrade follow করেছে then এই চল্লিশ এর কাছাকাছি এসে দেখুন টা একটা w pattern তৈরি করে breakout দেখিয়েছে আগে দেখুন market back to back lower high lower low formation করতে করতে নীচের দিকে fall করছিল but এইখানে এসে কিন্তু scenario অনেকটা chnage হয়ে গেছে, কেমন? price প্রথমে দেখুন একটা higher high higher low formation করে market উপরের দিকে গেল বা একটা w pattern তৈরী করল Then যখন আবার একটা feedback দেখাল এই তে কিন্তু price break down করবে এর উপর থেকে কিন্তু price support নিয়ে market উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে আর already যদি follow করে দেখেন উপর দিক দিয়ে দেখুন একটা সুন্দরভাবে আসছে ত্রো সেই trainline কেও কিন্তু breakout করে দিয়েছে আর কোথাও না কোথাও যদি focus করে দেখেন নীচের দিকে কিন্তু volume ও আসতে আসতে কিন্তু করা শুরু করছে right? তার সাথে যদি follow করে দেখেন grecode হওয়ার পরে কিন্তু কিছুদিন এখানে concludation করেছিল তো আজকে যখন এই range কে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

up বা down move দেখাতে পারে, তারজন্য এখানে stop loss একটু tight করে রাখার চেষ্টা করছি, যদি market উপরের দিকে যাওয়ার হয় তো বেশি নাটক করবে না automatically কিন্তু বড় বড় candle এ কিন্তু market উপরের দিকে যাবে এবং IPO stock এ কিন্তু এরকমই movement দেখা যায় দেখুন কত বড় বড় candle এ কিন্তু market ঘোরাফেরা করে তো কিছুদিন এখানে যেহেতু base তৈরী করেছে আশা করছি এ breakout এর মতো হয়ে গেছে তো আগামী কাল বা আগামী দু এক দিনের মধ্যে ভালো দেখে movement দেখাতে পারে যদি না দেখায় আমরা stop loss নেওয়ার জন্য ready হয়ে বসে আছি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

আর target minimum one is to two এর কাছাকাছি plan করে চলতে পারেন। first আপনি এই এর কাছাকাছি লাগাতে পারেন কারণ দেখুন এখানে কিন্তু কিছুদিন time pass করে কিন্তু market fall করেছে তো এটা একটা resistance এর কাজ করতে পারে তো price যখন এর কাছাকাছি আসবে এখানে কিছু portion আপনি book করবেন তার পর দেখবেন market এখানে কেমন কি price তৈরি করছে বা কেমন কি তৈরি করছে তার পরেও যদি একটা ভালো দেখে বা pattern তৈরি করে দিচ্ছে তাহলে একটা তৈরি করে করে আরও বড় target এর জন্য বসে থাকতে পারেন তো আশা করছি plan প্রক্রিয়ায় এই plan অনুযায়ী আমরা কিন্তু energy কে কিন্তু হিসেবে choose করে রাখছি right? তো এবার চলুন দেখে নিই কোন stock টা আছে তো এবার হচ্ছে এই stock টা কে কেন আমরা বেছে নিয়েছি, simple price deduction কে follow করে সেটা কি এখানে IPO launch করেছিল করাতে দেখুন একটা box তৈরি করে ফেলেছে একবার box এর high থেকে নীচে fall করছে তারপর support নিচ্ছে তারপর আবার support নিচ্ছে তারপর আবার উপরে যাচ্ছে ঠিক সেই high থেকে আবার fall করছে আবার support নিচ্ছে আবার উপরে যাচ্ছে very clear? তা আমরা কিন্তু selling এর জন্য wait করার কথা ভাবছি না

এখান থেকে যদি market fall ও হয়ে যায় আমি ছেড়ে দেব আমার plan থাকবে very simple যদি দেখি একশোর উপরে ভালো একটা very standard breakout দিতে পেরেছে daily time frame এ তাহলে কিন্তু আমি এখানে buying করতে উদ্যোগ নেব যদি buying করি ছোট্ট একটা maintain করব বা nearest যদি কোনো red candle থাকে তার নীচে আমরা stop note লাগাবো এবং target plan থাকবে minimum এই যে range টা দেখছি আমি এই range এর high and low টা কে mark করে দেখবেন যত পয়েন্ট হচ্ছে সেটাকে আপনি buying করার পর কিন্তু তত point এ target plan করে চলতে পারেন একটা ছোট্ট risk নিয়ে কিন্তু বড় কাজের plan করা যেতে পারে আর যদি market এখান থেকে fall করে যায় আমরা ছেড়ে দেব again আমরা wait করে থাকব price এর কাছাকাছি আসুক সত্তর এর কাছাকাছি এসে পরে যদি দেখি কোনো buying এর signal দেখা যাচ্ছে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 তাহলে কিন্তু market ভাবতে পারেন আর এই stock টা IPO launch করার পর কিন্তু এটাই high তৈরি করেছে তো high টা কে একবার যদি cover করতে পারে তাহলে নতুন আরও বড় বড় high আমরা দেখতে পেতে পারি right? আর তার সাথে দেখুন volume ও কিন্তু support দিচ্ছে clear? তার সাথে হচ্ছে এই stock এর price টা আপনি সহজেই বুঝতে পেরেছেন right? তো চলুক দেখে নিই এর পর কোন stock টা আছে এক second তো এরপর হচ্ছে HDFC life তো যদি আপনি daily এ focus করে দেখেন তো কি দেখতে পাবেন? Very simple HDFC life এও কিন্তু একটা সুন্দরভাবে box pattern তৈরি করে নিয়েছে right? market নীচে fall করছে support নিচ্ছে উপরে যাচ্ছে আবার resistance পাচ্ছে নীচে আসছে আবার support পাচ্ছে উপরে আসছে আবার resistance পাচ্ছে নীচে fall করছে আবার support তৈরি করে উপরে আসছে আবার নীচে যাচ্ছে then দেখুন automatically এই resistor টার কাছাকাছি এসে প্রায়ই দেখুন halt করছে ভালো কথা তো আমি কিন্তু এখানে selling এর কথা কিন্তু ভাবছি না যদি কাজ করি buing এর favour এ করব যদি market এখান থেকে fall করে ছেড়ে দেব যদি এই level গুলোতে ভালো একটা candle এর breakout করে দেয় তাহলে কিন্তু আমরা buying এর পথে বসতে পারি আর এখন যদি price টা দেখেন এই যে ছশো number আছে বা ছশো level এই level এর উপরে sustain করার চেষ্টা করছে clear? তো আগামী দু একদিনের মধ্যে focus করে রাখবেন যদি দেখেন আমি একদম এঁকে drawing করে বুঝিয়ে দিচ্ছি যদি দেখেন properly কোনো একটা ভালো দেখে bluish candle এইসব level গুলোকে breakout করে দিচ্ছে তাহলে কিন্তু আপনি এখানে buying করতে পারেন যদি buying করেন এই single এর নীচে লাগাবেন and target এই যে মধ্যিখানে box টা তৈরি করেছে simple যেকোনো chart pattern কে যখন আপনি paid করবেন কিছু target already chart pattern অনুযায়ী কিন্তু আমরা মানে defend করে পেয়ে যাই সেইসবরকম যদি সেইসব box এর থেকে যদি breakout দেয় আমরা যদি buying করি তাহলে এই box এ যে range ছিল সেই range কেই কিন্তু আমরা target হিসেবে plan করে চলতে পারব আরেকবার বলে দিচ্ছি যেহেতু বাজার বা market মানে resistance এর কাছাকাছি এসে halt করছে তো আমরা এখানে buying এর favour এ বসার চেষ্টা করব কিন্তু buying যখন তখন random করবনা আমরা proper candle এর confirmation নেব একটা ভালো bluish candle তৈরি হোক এখানে যা উপরে confirm হয়ে আমরা বুঝব যে buyer রা আবার entry করেছে তার সাথে যদি volume ও support দিয়ে দেয় তাহলে কিন্তু এখানে buying করে মজা আছে তো buying করলে কিন্তু ছোট্ট একটা effect পাচ্ছি আর target কিন্তু বড় পেতে পারি around এর কাছাকাছি আর এখানে যদি আমরা একটু level গুলোকে check করে দেখি তাহলে দেখে নিই যে exponential average কী বলছে আমাদের এক second Just a minute আমরা এখানে EM এ দুশোটা check করে দেখব দেখুন আগে কিন্তু দুশো EM এর price কিন্তু resistance নিয়ে price কিন্তু বারবার নীচে fall করছিল multiple time তো অবশেষে breakout করার পর দেখুন দুশো em এই কিন্তু এখন support হিসেবে কাজকর্ম করছে এখানে support পেয়েছে market ভেঙেগেছে তো again market এখানে pause নিচ্ছে আর দুশো EM এর একটু কাছাকাছি আসুক আবার হয়ত support নেওয়ার পর market আরও বড় বড় candle এ কিন্তু উপরের দিকে যেতে পারে তো যদি যায় বা যা যা বললাম সেরকমভাবে যদি market কাজকর্ম করে অবশ্যই কিন্তু আমরা buying করার plan করে চলতে পারি clear? আর যখন এইসব stock গুলিতে বা যে যে stock গুলি একটু পর আলোচনা করব যখন এইসব stock গুলিতে আরকি trade নেব আমরা আমাদের group এ কিন্তু অবশ্যই আমরা mention করব যদি চান আপনি আমাদের group এ join হতে তাহলে এই video description এ বা এই এ যে title টা লেখা আছে দেখুন এই title এ click করে কিন্তু দেখবেন আমাদের telegram group এর কিন্তু link পেয়ে যাবেন যেই link এর মাধ্যমে কিন্তু join করতে পারেন

তো sharp fall দেখানোর সময় দেখুন market কিন্তু এখানে কিছুক্ষণ pause নিয়েছিল তারপর আবার fall দেখিয়েছে তো এই zone টা কিন্তু price এর কাছে একটা resistance এলাকা clear? যেহেতু price নীচ থেকে যাচ্ছে তাহলে কিন্তু এটা আবার halt করবে

এখানে বারবার ধাক্কা মেরে মেরে মেরে মেরে এই level টা কে কিন্তু আস্তে আস্তে weak করে দিয়েছে তো আশা করছি আগামী কাল বা আগামী দু একদিনের মধ্যে ভালো একটা breakout already দেখে গেছি তো আশা করছি ভালো একটা rally আমরা কিন্তু দেখতে পাবো তো এবার এখানে নেব কীভাবে তো চলুন যাই daily time frame এর উপরে তো দেখুন কত সুন্দর কিন্তু two hundred EM এর কিন্তু support নিচ্ছে right? আর তার সাথে যদি focus করে দেখি দেখুন এখানে কিন্তু আগে কি raise factor নীচে fall করেছে right?

breakout করে দিয়েছে তো আগামীকাল যদি দেখেন এই candle এর height and price উপরের দিকে যেতে চাইছে তো আপনি buying করতে পারেন তো buying করার পর

and stock load আপনি plan করে চলবেন এক second আচ্ছা stock load আপনি তিনশোর কাছাকাছি কারণ একদম গায়েগায়ে কিন্তু stock load লাগাতে নেই তিনশো তিন বা তিনশোর কাছাকাছি কিন্তু আপনি stock load plan করে চলতে পারেন আর এখান থেকে breakout করতে গিয়ে যদি market তে শুরু করে তাহলে এখানে যে gap টা আছে সেই gap টা কিন্তু easily শুরু হতে দেখতে পান বা তার পরেও যদি market উপরের দিকে যায় তাহলেও কিন্তু এর যে nearest same ছিল যেখান থেক এ market একটা fall দেখিয়েছে তো এর কাছাকাছিও কিন্তু price আসতে পারে কাছাকাছি আসলে আপনি profit book করে বেরিয়ে আসতে পারেন তার আগেও যদি আপনি একটা ভালো decent profit পেয়ে যান and price কে দেখেন যদি revarsal নিতে চাইছে তাহলে সেখানেও কিন্তু profit book করে আপনি বেরিয়ে আসতে পারেন আশা করছি clear? ly বোঝাতে পারলাম resistance কে যেহেতু বারবার ধাক্কা মারছে আমরা কিন্তু selling এর পথে নেই buying করার জন্য proper confirm এর জন্য wait করে বসেছিলাম যেহেতু একটা breakout দেখতে পেয়েছি তাই এই candle এর high টা কে যদি cross করতে শুরু করে market আগামী কাল বা আগামী দু একদিনের মধ্যে তাহলে কিন্তু আমরা এখানে buying করব clear? তো চলুন দেখে নিই এরপর কোন stock টা আছে তো এরপর হচ্ছে Bharati Airtel তো এই stock টা কে যদি আপনি weekly time frame এ check করে দেখেন তাহলে বুঝতে পারবেন first of all কি price কিন্তু ভালো একটা দেখিয়ে দেখিয়ে market এ উপরের দিকে যাচ্ছে কেমন দেখুন price এখানে একটা box করেছিল box এ উপরের দিকে যাচ্ছে

তো তার কাছাকাছি আপনি first target easily পেয়েগেলেন তো তার পরে যদি market উপরের দিকে যেতে শুরু করে তাহলে আরও বড় বড় target বা মধ্যিখানে এই যে scene টা আছে সেই scene টা কে কিন্তু target plan করে চলতে পারেন বা এই যে box এ range আছে সেই range কে কিন্তু target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 এখানে support দিয়েছে তারপর এখানে support break করার পর বড় timeframe এ কিন্তু w pattern তৈরি করার পর market উপরের দিকে গেছে তো এখন কিন্তু two hundred এর কাছাকাছি এসে halt করছে তো অবশ্যই আপনি কিন্তু এখানে ভালোভাবে এক second zoom করে দেখাই ভালোভাবে কিন্তু focus করে থাকবেন daily time frame বা one of the two time frame এ যে price যদি দেখেন এখানে proper একটা scene তৈরি করে নিয়েছে already আর একটা scene তৈরি করে যদি market w pattern তৈরি করে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 আর যদি আমরা এই trade এ হই, তাহলে কিন্তু আমরা SL টা দিয়ে কিন্তু বেরোব SL ছাড়া কিন্তু একদম কাজকর্ম করবেন না, আমি ভগবান নই যে আমি আপনাকে বলব যে stock এগোবে বা নীচে পড়বে এরকম হয় না

Then এই zone এ কিন্তু আছে, পাশের two hundred এ আছে multiple জিনিস কিন্তু এখানে support হিসেবে price কে দেখাতে পারে এমন confirmation আমরা পাচ্ছি তো যদি সত্যিই confirm হয় তাহলে এখানে buy করছি যদি না করে market নীচে fall করে তাহলে ছেড়ে দেব দরকার নেই আশা করছি plan পুরো clear তো চলুন দেখে নিই এর পর কোন stock টা আছে okay তো এবার হচ্ছে technology তো এই stock টা কে যদি ভালোভাবে follow করে দেখেন এখানে কিন্তু IPO launch করেছিল তারপর কিন্তু market sharp একটা fall দেখিয়েছে, তো IPO র যে high ছিল আর low ছিল তার মধ্যে দেখুন করার পর অবশেষে কিন্তু আজকে একটা ভালো candle এ কিন্তু এর উপরে দিতে পেরেছে মানে buyer রা কিন্তু IPO র যে high ছিল বা IPO র যে level টা ছিল তার উপর কিন্তু candle close করতে পেরেছে, তো আশা করছি আগামীকাল বা আগামী কিছুদিন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 এবার সেটা কী করে possible বা কোন জায়গায় buying করব very simple তো যদি দেখেন কালকে যে আজকে higher কে cross করে market উপরের দিকে যেতে চাইছে মানে সাতশ আটানব্বই level কে cross করে যদি market উপরের দিকে যেতে চায় তাহলে কিন্তু আমরা এখানে buying করব হ্যা শুভ্র

কেমন আছিস বল

আজকে টিভি তে খবর দেখতে দেখতে একটা খবর এ বলছিল যে দিল্লি তে নাকি দূষণের মাত্রা এতই বেড়ে গেছে যে

যদিও পুরো ভারতবর্ষ টাই আমাদের দেশ পুরো ভারতবর্ষ এমনকি পুরো বিশ্ব নিয়েই চিন্তিত হওয়া উচিত কারণ পরিবেশ তো আর বিভক্ত না কোনো কাঁটাতার দ্বারা

সেই সঙ্গে দূষণ ও আস্তে আস্তে বাড়ছে তোর কি মনে হয় না যে এই জিনিসটার উপর প্রত্যেকটা দেশের সরকারে নজর দেওয়া উচিত হ্যা প্রচুর পরিমানে অতিরিক্ত পরিমানে আহ আমাদের যে অতিরিক্ত পরিমানে রাস্তা ঘটে প্রচুর যানবাহন প্রচুর চলছে মানুষের থেকে বেশি অতিরিক্ত পরিমানে যানবাহন হয়ে গেছে এতো পরিমানে বা~বায়ু দূষণ হচ্ছে এতো পরিমানে তারপরে কলকারখানা আমাদের পশ্চিমবঙ্গে নেই কিন্তু পশ্চিমবঙ্গের বাইরে এতো পরিমানে কলকারখানা হয়ে গেছে কলকারখানার আবর্জনা নদীতে মিশছে সেই থেকে জল দূষণ হচ্ছে বায়ু দূষণ হচ্ছে এই থেকে প্রচুর পরিমানে হচ্ছে সেটা থেকে সরকার কে এই সব দিকে নজর দেওয়া উচিত যাতে দূষণ মুক্ত হয় আর কি দূষণ মুক্ত হবে চালানো যায় কলকারখানা যানবাহন চালানো যায় সেদিকে একটু নজর দেওয়া উচিত সরকারের তাতে মানুষের সুবিধা হয় মানুষও সু~সুস্থ জীবন সুস্থ ভাবে থাকতে পারে আর কি তোদের গ্রামের দিকে দূষণ শহরের তুলনায় অনেকটাই কম কি বলিস হ্যা গ্রামের গাড়ি ঘোড়াও খুবই কম তারপরে এখানে তো কলকারখানাও তো নেই যে কলকারখানা থাকলে বিভিন্ন রকম দূষণ ও হবে সেটাও নেই তাই খুব দূষণ টা খুব কম তারপর তোদের গাছপালাও বেশি সব চেয়ে বড় জিনিস যেটা আমাদের এখানে গাছপালার অভাব তেমন গাছপালাও তো অনেকটা দূষণ টেনে নেই কি বলিস হ্যা গাছপালা এদিকে শহরের তুলনায় প্রচুর পরিমানে গাছপালা আছে এবং চারিদিকে নদী আছে নদীর পাড় পাশে বিভিন্ন রকম এর জঙ্গল আছে তো গাছপালা থাকার কারণে অক্সিজেন টা আমরা পেয়ে যাচ্ছি ওদিকে অক্সিজেন টা পাওয়া খুব সমস্যার ব্যাপার আর কি গাছপালা যেহেতু নেই গাছপালা কেটে তারপর বাড়িঘর হয়ে গেছে তারপরে রাস্তাঘাট হচ্ছে সে যেমন বাড়ি ঘর হচ্ছে সে রকম ভাবে গাছপালা লাগানো টা খুবই দরকার আরকি শহরের দিকে আরকি সব চেয়ে বেশি কি বলতো সচেতনতা মানুষের সচেতনতা আজকে মানুষ বা সরকারে সচেতনতা আমি একটা রাস্তার দরকার

এখানে লোকের আস্তে আস্তে কমে যাচ্ছে আর অসুবিধা টা সেখান থেকেই শুরু হচ্ছে আজ কে উন্নয়ন তো হবেই সময়ের সাথে সাথে উন্নয়ন হবেই কিন্তু উন্নয়ন মানেই যে পরিবেশ ধ্বংস করে উন্নয়ন

মানে প্রযুক্তি গত উন্নতি করতে গিয়ে আমি পরিবেশ কে ক্ষতি করে দিচ্ছি তা হলে আমি হয়তো সেই উন্নতি টা করতেই পারিনি যেটা সবাইকে সমান ভাবে নিয়ে চলা যায় তারপর শব্দ দূষণ শব্দ দূষণ তো আর একটা বড় সমস্য়া গাড়ির হর্ন কলকারখানার আওয়াজ বিভিন্ন রকম জিনিসের আওয়াজ পুজো পার্বনে শব্দ বাজির আওয়াজ মানে অস্বস্তি কর একটা পরিবেশের সৃষ্টি করে দেয় হম যেহেতু যে দূ ~দূষণ টা কে মুক্ত যেভাবে করা যাবে গাছ যেমন বায়ু দূষণ জল দূষণ হ্যান তান এর জন্য প্রতিকার যেটা সেটা কে

এই দিকে নজর দিতে হবে আর কি যেহেতু বায়ু দূষণ হচ্ছে আমরা গাছ কাটছি একটা গাছের বদলে দশ টা ছোট গাছ লাগাতে হবে আমি সেই সেই দিকটাই বেশি নজর দিতে হবে আর কি মানুষেরা সেই দিকটা নজর দিচ্ছে না তার জন্যে এই রকমই হচ্ছে সেই দিকটাই যদি নজর দেয় তা হলে আশা করি এই দূষণের দিক থেকে একটু এ করা নিস্তার হওয়া যাবে আর কি জল দূষণ থেকে মনে পড়লো যে জল দূষণ তো এখন একটা প্রচণ্ডই বড় সমস্য়া বলতে পারিস দূষণের মধ্যে সব থেকে বড় এখন যেই দূষণ টা নিয়ে চিন্তা সেটা জল দূষণ কারণ জল মানে নদী পুকুর সমুদ্র সবকিছুই পড়ে আর জল ও জীবন মানে স্থলে যত ধরণের প্রজাতি প্রাণী এরা থাকে বিজ্ঞানে আমি পড়েছি কোথাও একটা যে জলের নিচে তার থেকে অনেক গুন্ বেশি ধরণের প্রজাতি বা বেশি সংখ্যক জীবন থাকে মানে স্থলের থেকে জল জীবনের পরিমান আর আয়তন দুটোই অনেক বেশি সেক্ষেত্রে জল দূষণ একটা খুবই বড় সমস্য়া বিভিন্ন কলকারখানার নোংরা জল জাহাজে যখন বড় বড় তেলবাহী জাহাজ গুলো যায় সেখান থেকে জাহাজ থেকে তেল সমুদ্রে নিষ্কাশিত হয় সেখান থেকে সমুদ্রের বিভিন্ন মাছ সমুদ্রের বিভিন্ন উদ্ভিদ বা অন্যান্য প্রাণীদের ক্ষতি বা এই যে গ্রামের জল দূষণ টা তুই ভালো বলতে পারবি তো সেই বিষয়ে একটু বল যে এই যে গ্রামের দিকে চাষ বাসের জমি থেকে যে রাসায়নিক সার প্রয়োগ করা হয় সেই টা জলের সাথে বয়ে গিয়ে যখন পুকুর নালা নদীতে মেশে সে ক্ষেত্রে গ্রামের জল দূষণ এ কতটা প্রভাব পড়ে হ্যা হচ্ছে সেরকম ভাবে এই রাসায়নিক অতিরিক্ত পরিমানে রাসায়নিক ব্যবহারের কারণে হম বিভিন্ন রকম এর জলের এর মধ্যে জলাশয়ের মধ্যে যেসব প্রাণীরা বাস করে আর কি তারা মারা যাচ্ছে তারা আস্তে আস্তে থাকছে আর কি তার জন্যেই মনে করবো মানুষ জনকে রাসায়নিক সারের বদলে জৈব সার টা কেই ব্যবহার করুক তাতে জলের নিচে যে

আমরা আগে যেরকম ভাবে মানে শক্ত থাকতাম ইয়ে থাকতাম সে রকম ভাবে আর থাকতে পারছি না আস্তে আস্তে আমরা হয়ে যাচ্ছি আর কি তার জন্যেই রাসায়নিক সার টা যে তাতে অবহেলা করে জৈব সার টা কে দিকে নজর দেওয়া হয় মানুষ জৈব সার টা কে ব্যবহার করে চাষবাস করুক সেটাই সবথেকে ভালো হয় মানে এটা তুই একটা ভালো কথা বললি যে কিভাবে আহ আমরা রাসায়নিক সার ব্যবহার করছি সেখান থেকে সেটা বয়ে গিয়ে পুকুর নদী নালায় পড়ছে সেখান থেকে মাছ সেটা কে খাচ্ছে আর সেই মাছ টা কেই আমরা আবার খাচ্ছি মানে ভেবে দেখ ব্যাপারটা মানে আমাদের তৈরী করা দূষণ আমরা নিজেদের মধ্যেই নিচ্ছি

হ্যাঁ একটা অদ্ভুত ব্যাপার পরিবেশের কি একটা অদ্ভুত নিয়ম যে তুমি যা পরিবেশে দেবে পরিবেশ তোমাকে কে সেটাই ফিরে দেবে আবার

কিন্তু একটা জিনিস খুব আমার এখন যেটা হচ্ছে শহরের দিকে যে বৈদ্যতিক গাড়ি বৈদুতিক গাড়ির ফলে বায়ু দূষণ টা অনেক টা কমবে কারণ যে হেতু বৈদুতিক গাড়ি থেকে কোনো রকমের দূষিত পদার্থ মানে তেল বাহি গাড়িতে যে কালো ধোয়া টা বের হয় বৈদুতিক গাড়িতে ধোয়া বের হওয়ার কোনো ব্যাপার নেই আমার মনে হয় সে ক্ষেত্রে বৈদুতিক গাড়ি টা যদি পুরোপুরি ভাবে নিয়ে চলে আসা যাই পেট্রোল বা ডিজেল এর গাড়ির পরিবর্তে সে ক্ষেত্রে আমার মনে হয় বায়ু দূষণ অনেকটাই কমবে

বাজারে আসছে আর কি তাতে খুব ভালো হচ্ছে মানুষের ও সুবিধা হচ্ছে তাতে বায়ু দূষণ টাও কম হচ্ছে এই আর কি খুব সুবিধা হবে মানুষের আর একটা কথা তুই আমাকে বল বায়ু দূষণ তো হলো জল দূষণ যে তোদের নদী নালা আমাদের পুকুরে যে এই জিনিস গুলো হচ্ছে সেগুলো তে তো আমরা মাছ টা খাচ্ছি আমাদেরই ক্ষতি হচ্ছে যেই ক্ষতি টা আমরা দেখতে পারছি না সেটা হচ্ছে সামুদ্রিক প্রাণীদের ক্ষতি

আর রাসায়নিক পদার্থের তো সেরকম ভাবে কোনো নষ্ট হওয়ার ব্যাপার নেই বা পচন ও হয় না তো জলের সাথে বয়ে গিয়ে সব দূষণ কিন্তু শেষমেশ সেই সমুদ্রেই মিশছে

তো সমুদ্রে যদিও সমুদ্রের আয়তন অনেক বেশি বা জলের পরিমান অনেক বেশি তও এই জগ জগ ধরে যে দূষণটা জমতে জমতে জমতে জমতে আমার মনে হয় একদিন সমুদ্রের জল ও কিন্তু পুরোই নষ্ট হয়ে যাবে নষ্ট তো হচ্ছে

সেখানে মোল ত্যাগ করছে তার পাশে নদী পাশে মল ত্যাগ করছে আবর্জনা যা খাচ্ছে ওই নদীতে ফেলছে তাতে জল দূষণ হচ্ছে জলের নিচে যারা বাস বসবাস করে আস্তে আস্তে তারা নি~নিস্তেজ হতে আছে মানে এই সব আবর্জনা যাতে একটা প্লাষ্টিক যাতে ব্যবহার টা বর্জন করা হয় সেই দিক থেকে খুব সতর্ক হতে হবে আর কি মানে জল দূষণের সব থেকে বোরো উদাহরণ হচ্ছে গঙ্গা মানে এতো পবিত্র একটা নদী গঙ্গা আমাদের আহ মা হিসাবে ধরা হয় হিসাবে ধরা হয় আমাদের কেউ মারা যাবার পর তাদের পিন্ড নিয়ে গিয়ে গঙ্গায় মানে ভাসানো হয় যাতে তার আত্মার মুক্তি হয় এতটাই পবিত্র গঙ্গা সেই গঙ্গাকে আমরা আজকে দূষিত করতে করতে কোথায় নিয়ে চলে এসেছি তুই গঙ্গার ঘাটে যদি এমন কিছু জায়গা আছে যে খানে তুই গিয়ে দেখতে পাবি কিছু মরা পশু পাখি যেমন গরু সার এগুলো ভাসছে মানে তুই ভাব যে এ গুলো কতটা পরিমানে মানুষের কতটা অবহেলা একটা ঠিক আছে কলকারখানার আহ বর্জ তো ফেলা উচিতই না সে গুলো যদি পরিশোধিত করে কোনো ভাবে ফেলা যায় কারণ ফেলতে তো কোথাও হবেই কিন্তু একটা মৃত পশু পাখি যখন তুই একটা নদীর জলে যেটা পবিত্র নদী সেখানে ফেলে দিচ্ছিস তার মানে তোর সচেতনতা বা তোর উদ্দ্যোগের খুবই অভাব আছে মানে তুই চাসই না কোথাও গিয়ে যে এই নদীটা ভালো থাকুক আর হয়তো এটা মানুষের সচেতনতারই অভাব আমাদের শিক্ষা দেওয়ার অভাব পরিবেশকে যে সে বুঝতে পারছে না শেষমেশ সেই জল তার কাছেই ঘুরে আসবে তো সে তার তার জিনিসটাকেই সে নষ্ট করছে হম এই যে আমরা মানুষরাই সচেতন হলে পারি আমরা যাতে পরিবেশ কিভাবে দূষিত মুক্ত হতে পারে আমরা মানুষই পারি সবকিছু এই

আমরা মানুষরা সেটা করছি না তার জন্যেই এটা হচ্ছে আর কি হা তা তো ঠিক যেমন এখন বায়ু দূষণের জন্যে অনেক পাখির দেখবি অনেক পাখি আছে যারা বছরে বিভিন্ন সময় অনেকটা দূর থেকে অনেকটা দূরে আহ যাত্রাপথ মানে নির্ধারিত করে তাদের বিভিন্ন রকম কারণে প্রজনন কারণে বা হয়তো তাদের আবহাওয়া সেখানে মানানসই হচ্ছে না তো তার জন্য তো শব্দ দূষণের জন্য এই কিছু দিন আগে শুনছিলাম যে তাদের গতিপথ মানে তাদের তো আর কোনো আধুনিক প্রযুক্তি নেই রাস্তা চেনার জন্য তারা তাদের জন্মগত মানে প্রতিভা দিয়েই সেই জিনিসটা করে তো কিছুদিন আগে সেটা দেখছিলাম যে তাদের আহ মানে গতিপথ নির্ধারণ এ তেও প্রভাব পড়ছে তারা যাত্রাপথ ভুলে যাচ্ছে বা ঠিক করে নির্ধারিত করতে পারছে না মানে চারিদিকে একটা অন্যরকমের ভারসাম্য হারাচ্ছে আর কি বিভিন্ন রকম এর দূষণের জন্যে বায়ু দূষণ টা কে যদিও গাড়িঘোড়া বা কিছুটা ওরা বৈদুতিক গাড়ি দিয়ে কিছুটা নিয়ন্ত্রণে আন্তে পারছে কিন্তু জল দূষণ বা ইত্যাদি এই সব দূষণ গুলো কে তো কোনোভাবেই আনা যাচ্ছে না আর কি আমি দেখতে পাচ্ছি না কোনোভাবে আনা যাবে হ্যাঁ আশা করি এই মানুষরা যে মানুষরা মানুষরাই পারে তাতে এই সব জল দূষণ তারপরে শব্দ দূষণ এ গুলো থেকে মানুষ যদি ভাবে রাসায়নিক সারের পরিবর্তে জৈব সার ব্যবহার করতে তা হলে জল দূষণ টা ততটা হবে না আবর্জনা যাতে না জল জল এ ফেলে তাতে জল দূষণ হবে না বড় বড় বাজি না ফাটালে শব্দ দূষণ হবে না সেটা মানুষরাই পারে কিন্তু মানুষরা সেটা করছে না এই আর কি তো তাতে আরও বেশি অসুবিধা হয়ে যাচ্ছে তারপরে আবার গাছ কেটে ফেলছে গাছ গাছ কাটতেই গাছ গাছ কেই তো কাটছে কিন্তু গাছের পরিবর্তে যে গাছ লাগানো সেটা লাগছে না এ মানুষের অবহেলার কারণেই এটাই হচ্ছে মানুষ এটাই যেদিন সচেতন হবে সেদিন

কি মনে হয় কিভাবে করা যায় school থেকেই কি পরিবেশ শিক্ষা টা চালু করা উচিত মানে দেখ পরিবেশ শিক্ষা তো school এ আমরাও পড়েছি কিন্তু কতটা আমাদের ধর আমি আর তুই এই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করছিলাম মানে আমাদের মধ্যে সেই বা সেই চিন্তা টা আছে পরিবেশ নিয়ে কিন্তু অধিকাংশ মানুষের মধ্যেই নেই মানে পুঁথিগত শিক্ষাটা না পুঁথিগত হিসাবেই রয়ে গেছে মানে পড়ার সময় টুকু পড়লাম বই শেষ পড়া শেষ আমার পড়া সমস্ত ভুলে গেলাম সেইটার যে বাস্তব জীবনে প্রয়োগ প্রয়োগটা আমাদের

জল দূষণের প্রতিকার শব্দ দূষণের প্রতিকার বায়ু দূষণের প্রতিকার জানা আমাদের সবই আছে কিন্তু কোথাও গিয়ে আমরা ব্যবহার করছি না বা করার সেই ইচ্ছাটাই নেই তোর কি মনে হয় সেটাই আমরা করছি সমস্ত কিছুই জানি আমরা যে কি ভাবে কি ভাবে প্রতিকার পাওয়া যাবে সবই জানি কিন্তু আমরা সেটা কে ব্যবহার করছি না সেটা আমরা করছি না চাইলেও করতে পারছি না

পরিবেশ সচেতনতা সম্পর্কে কিছু বক্তিতা বা কিছু অনুষ্ঠান এই ধরণের জিনিস করে পরিবেশের ভারসাম্য রক্ষা করা নিয়ে যে কতটা আহ দরকার বা জরুরি